connect করতে পারবি সেটা খুব ভালো লাগবে বা তোর একটা dream থাকবে ওরকম সেটা যদি দেখিস যে মানে movie মধ্যে দেখাচ্ছে এবার দেখ আমার বরাবরই একটা dream ছিল ছোটবেলাতে বাড়ির বাইরে থাকবো একা একা একটু মজা করব মানে নিজের একটা space হবে বাড়ি হবে সেখানে নিজের মতন থাকবো মানে কখন বেরোচ্ছি কখনো আসছি কাউকে বলতে হবে না ওরকম একটা ব্যাপার ওই মেয়েটাও কাজের জন্যই তোর প্যারিসে গেছিল

তো তখন ও গুগল যেমন আমরা বলি বলে বলে সবার সাথে কথা বলতো কি হবে না হবে এবার last এ এমন হয়ে গেল মানে সবার problem ওই solve করছে ওর brain এত ভালো

বাড়িতে বসে বসে মোটামুটি অনেক কিছু দেখে ফেলেছি, mismatched টাও দেখলাম আমি recent mismatched season three ও বেরোবে মনে হয় শুনছিলাম তুই দেখেছিস নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ mismatched দেখেছি। ছেলেটা কি cute দেখতে বল

সত্যিই তাই আর story টাও খুব ভালো লেগেছে আমার মানে হালকা পাতলা একটু romantic movie হলে না আমার বেশ ভালো লাগে দেখতে

আর detective এর মধ্যে যেটা বললাম তোকে তুই ব্যোমকেশ দেখেছিস প্রত্যেকটা series দেখেছিস ব্যোমকেশে এর? না একটাও দেখিনি বাঙালি হয়ে তুই ব্যোমকেশ দেখিস নি? এটা কাউকে বললে সে আমাকে আমার মুখের দিকে অন্ততপক্ষে তাকাবে আমি সত্যিই দেখিনি, আমি ভাবছি দেখবো দেখবো করে আর দেখা হচ্ছে না আমি একটা season ও দেখিনি তুই ভাবিস না তুই দেখে ফেল তুই বলছিলিস না movie দেখবি তুই ব্যোমকেশই দেখ, ব্যোমকেশ এ কিছু কিছু movie তো তুই youtube এ পেয়েই যাবি, ভালো খুব ভালো দেখ ব্যোমকেশ একটা আলাদা emotion বাঙালির আমি বলব তুই যখন movie খুজছিলিস, বা আমাকে suggest করতে বললে আমি বলব ব্যোমকেশ দেখ, আর কোন কথা হবে না ব্যোমকেশের ওপরে কোন কথা নেই, তুই এটা জানিস হইচইতে অনির্বানের অনির্বাণকে তো তুই চিনিসই আমাদের সবার ভীষণ প্রিয় একজন character আহ মানে actor আর কি, তো অনির্বাণের আহ ব্যোমকেশ বেরিয়েছিল ঠিক আছে, আমি এক দিনে প্রত্যেকটা ব্যোমকেশ মানে আহ কটা ছিল ওখানে বোধহয় season

আর আমি সত্যিই সবাইকে ভয়ে বলতে পারি না যে আমি ব্যোমকেশ দেখিনি একটা আমার খুব ভালো লাগে শ্বেত কালী টা শ্বেতকালী দেখেছিস তুই? শ্বেতকালী না শ্বেতকালীটা দেখা হয়নি আমার

আমার খুব ভালো লেগেছে আমি ওটা পাচ্ছি না ওটাও হইচই তে রয়েছে আমার ওটা দেখতে হবে শোন শোন শ্বেতকালীটা হইচইতে নেই শ্বেতকালীটা মনে হয় জি five বা এরকম কিছুতে রয়েছে কারণ আমি youtube এ দেখছিলাম add এ, ঠিক আছে যা হৈচৈতে হলে তো আমিও পেয়ে যাব আমি দেখে নিতে পারব but হইচইতে আমার মনে হয়না আছে শ্বেতকালীটা আচ্ছা জি five এ রয়েছে বোধ হয় জি five এ রয়েছে বা আমার exactly খেয়াল পরছে না কিন্তু যেটুকু মনে পড়ছে সেটা বোধহয় জি five এই রয়েছে আচ্ছা আচ্ছা দেখি তাহলে তাহলে ব্যোমকেশ টাই start করি ব্যোমকেশটা কি আমি MX player এ পাব? আহ ব্যোমকেশ পেলেও পেতে পারিস আর না হলে তুই youtube এ দেখ, youtube তুই movie টা পাবি, ঠিক আছে? অনির্বাণের ওই season গুলো হয়তো পাবি না, তুই movie গুলো পাবি ব্যোমকেশ হিসেবে মানুষ যাকে চেনে সেটা হচ্ছে আবির চ্যাটার্জী তাই না? আবির আবির কে ভালো লাগে তবে অনির্বাণকেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না but তুই দেখ আবিরের আহ ব্যোমকেশ মানে ব্যোমকেশ গুলো খুব ভালো লাগবে খুব আচ্ছা তাহলে একটা কাজ করি আমি দেখি youtube এ, দেখে তারপরে তোকে review দিচ্ছি যে তুই আমাকে যে suggestion টা দিলি সেটা ভালো কিনা?

ঠিক আছে ব্যোমকেশ তো ভালো হবেই, মানে খারাপ হওয়ার কোন প্রশ্নই নেই, আচ্ছা ঠিক আছে আমি দেখে তোকে জানাচ্ছি হ্যাঁ

প্রায় একটা প্রশ্ন থাকে যে দিদি আমরা english বলা কোথা থেকে শুরু করব কিভাবে english বলা start করব english বলা খুব easy আর সেটার চেষ্টা তোমরা আজকে এখান থেকে করতে পারো। আজকের এই video তে আমি তোমাদের সাথে একটা খুব simple magical treak share করতে চলেছি যেটা যদি তোমরা রপ্ত করে নিতে পারো তাহলে নিজেরাই দেখবে তোমরা প্রচুর english এর sentence তৈরি করতে পারছ। যেটা আমি সবসময়ই বলি যে beginner's দের উচিত সবার আগে simple sentence কিভাবে বানাতে হয় সেটা শেখা আর simple sentence এর ও আবার ব্যাপার আছে আগেই যেটা চায়।

তাড়াতাড়ি top sentences গুলো তে ঢোকা কিন্তু আমরা যদি আগেই ভাবি যে complex শিখব compound শিখব তাহলে আমাদের মাথায় সমস্ত জিনিস কিন্তু complex হয়ে যাবে।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 মন দিয়ে দেখবে, এখানে এসো, এখানে এসো এই sentence টা কে আমরা english এ কিরকম ভাবে বলবো অনেকেই নিশ্চয়ই জানো very good অনেকেই এই মুহূর্তে হয়তো, ভেবেও ফেলেছো এটা হবে come on right এখানে একটা জিনিস খেয়াল করে যদি দেখো তাহলে দেখবে যেটা আমরা বাংলায় বলছি english এ সেই জিনিসটা উল্টো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে চলে গেছে একদম last এ এসো হয়ে গেছে একদম first এ মানে english এর ক্ষেত্রে এই জিনিসটা কেমন হচ্ছে এসো এখানে পরের sentence টা দেখো, জুতো পরো, জুতো পরো মানে আমি হয়তো তোমাকে বলছি বা কাউকে বলছি জুতো পরো এখানে কিন্তু your কথাটা মানে তুমি কথাটা এখানে hidden রয়েছে তাই এখানে হবে, wear your shoes কার জুতো তোমার জুতোই তোমাকে পরতে বলব অবশ্যই wear shoes তো হয় না wear your shoes right তো এই ক্ষেত্রেও একটা same জিনিস আমরা দেখতে পাচ্ছি পরো টা সামনে চলে এসো wear হয়ে গেছে। জুতোটা কিন্তু পরে চলে গেছে sentence এর last এ মানে পরও তোমার জুতো এরকম ভাবে english এ হচ্ছে কিন্তু আবার আরেকটা জিনিসও দেখার বিষয় যে সব sentence তো এরকম হয় না। যেরকম আমি যদি বলি ওখানে একটা গাছ আছে there is a tree সে আমার ভাই he is my brother তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে mam তাহলে এই sentence গুলোয় তো উল্টো হচ্ছে না যেমনভাবে বাংলায় বলছি তেমনভাবেই english এ বলছি। well এবার আমাদের একটা english বুঝতে হবে আমরা এই যে sentence গুলো শিখছি এই sentence গুলো এই sentence গুলোর মাধ্যমে আমরা কাউকে command করছি order দিচ্ছি। এবং প্রায় কথাবার্তায় দেখবে এই ধরনের sentence গুলো আমাদের কাজে আসে right? তো আজকে আমি এই রকমই কিছু sentence শিখব যেগুলো আমরা দৈনিন্দন কথাবার্তায় ব্যবহার করতে পারি কাউকে order দেওয়ার জন্য কাউকে command করার জন্য। চলো দেখে নেই বাকি sentence এগুলো কি রয়েছে আজকে আমরা যে কটা sentence শিখতে চলেছি সেই প্রত্যেকটা sentence এ কিরকম ভাবে এই trick টা তোমরা apply করতে পারবে অর্থাৎ এই trick টা apply করে কিরকম ভাবে তোমরা sentence buildup করবে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে যে sentence টা আছে সেটা দেখো এখানে লেখা রয়েছে এখানে দেখো, এখানে দেখো একটু আগে যেটা আমি তোমাদের বলেছি যে আমরা sentence গুলোকে কি করব english এ বলার জন্য উল্টো করব। এখানে এই sentence টা কিরকম ধরনের sentence দেখো এখানে আমি কাউকে বলছি কোন জিনিস দেখতে, order বা command এর একটা sentence রয়েছে right? তো এই sentence টাকে আমরা কি করব উল্টো করে দেবো তাহলে এই sentence টাকে যদি আমরা উল্টো করি তাহলে দেখো আগে আসবে। দেখো আগে আসবে right তো এখানে দেখো english কি হবে look হবে but এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে mam এখানে look কেন বললেন see কেন বললেন না? see look এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে already আমি একটা video বানিয়েছি তাও আমি এখানে short এ আমি তোমাদের বলে দিচ্ছি চোখ থাকলে কোনো জিনিস দেখছি অর্থাৎ এই দেখার জন্য দেখছি see কোনো জিনিসকে ভালো করে যখন আমি কাউকে দেখতে বলছি তখন আমরা look এর ব্যবহার করব আকাটা দেখো, ওইটা দেখো, ওই দিকে তাকাও look এর ব্যবহার করব OK তো এখানে look এর ব্যবহার হবে। দেখার জন্য আমরা এখানে look এর ব্যবহার আগে করেছি পরে এখানে ব্যবহার করব look your বোঝা গেল? very easy to make পরের sentence টাকে কিভাবে কি করে বানানো যায় বাইরে অপেক্ষা করো। বাইরে অপেক্ষা করো, নিশ্চয়ই বুঝতে পারছ যে অপেক্ষা করা এইটার english টা আগে আসবে বাইরে পরে যাবে তাহলে অপেক্ষা করা কে english এ কি বলে wait wait আগে আসবে wait বাইরের english হচ্ছে outside. Wait outside কতগুলো sentence এরকম ভাবে আমরা বানাতে পারি প্রচুর sentence বানাতে পারি প্রচার বানাতে পারি পরের টা দেখো সোজা যাও। সোজা english হচ্ছে straight যাওয়া english হচ্ছে,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 soup যদি গরম করতে বলা হয় তাহলে hitup হবে। কিন্তু ফোটানো english হচ্ছে boil so এখানে আমরা বলব boil the soup আমি বলে দিয়েছি soup টা particulari বলে দিয়েছি soup টা ফোটাও। the soup হবে boil the soup OK পরেরটা দেখি। এখানে লেখো, এখানে লেখো again আমি এখানে কাউকে order দিচ্ছি, প্রত্যেকটার মধ্যেই কিন্তু order বা command এর একটা sentence দেখতে পাচ্ছি এখানে আমি কি বলছি। এখানে লেখো। লেখার english কি write লেখা আগে যাবে write এখানে english হচ্ছে here write here. very easy পরেরটা দেখি। আমার হাত ধরো আচ্ছা, ধরা english হচ্ছে hold আমার হাত my hand তাহলে এখানে কি হবে hold my hand এই প্রত্যেকটা sentence এ actually জিনিসটা কি হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যেহেতু আমরা এটা আমরা কাউকে করতে বলছি সেই ক্ষেত্রে মূল কথাটা এখানে উহ্য থাকছে ।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 যেরকম আমরা বাংলাতেও ব্যবহার করিনা তুমি আমার হাতটা ধরো, তুমি এটা খাও, ওটা করো, তুমি যাও, আমরা বারবার তুমি ব্যবহার করিনা, আমরা কি বলি এটা খাও, ওটা করো, হাত ধরো, ঘুমাতে যাও। english এ ও same আমরা কিন্তু সব জায়গায় you এর ব্যবহার করব না তো এখানে you টা actually hidden রয়েছে যার জন্য তোমরা বলতে পারো যে mam subject টা কই আপনি তো ওইখানে verb থেকে sentence start করছেন। actually subject টা hidden রয়েছে এখানে আরেকটা জিনিষ আমি বলে দিই কার হাত আমার হাত তো এই যে আমার হাত এই ধরনের sentence এ যখন তোমরা দেখতে পাচ্ছ কার দিয়ে প্রশ্ন করলে কোন একটা উত্তর আসছে। ওটা verb এর পরে যাবে দেখো hold my my টা কিন্তু hold এর পরে গেছে hold my hand. hold hand my কিন্তু হয়নি বোঝা গেছে? পরেরটা দেখি অলস হইও না। অলস english হচ্ছে lazy এবার এখানে তোমাদের আমি আর একটা জিনিস বলি যখন তোমরা কাউকে order করছো কোন কিছু না করার জন্য যেরকম তুমি বলছো এটা করবে না, ওখানে যাবে না, এটা লিখবে না, ঝাল খাবেনা তো প্রত্যেকটা জায়গায় আমি যদি কাউকে order করছি কোন একটা particular জিনিস যাতে সে না করে যখন আমরা এই ধরনের sentence বানাবো সব সময় মাথায় রাখব dont দিয়ে sentence টা start হবে। OK যদি আমি বলে এখানে লিখবে না বা দেয়ালে লিখবে না don't write হবে fine বোঝা গেছে আমরা don't দিয়ে sentence start করবো তারমানে, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যখন আমরা কোন জিনিস কাউকে order করছি না করার জন্য sentence don't দিয়ে start হবে। এখানে কী লেখা আছে অলস হইও না don't হইও না, হওয়া english হচ্ছে be. don't be lazy OK? don't be lazy যদি আমি বলি যে rude হইও না কি হবে? don't be rude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 জল গরম করো এটাকে আমরা কিভাবে বলবো english এ? এটাকে আমরা english এ hit, hit the water. hit the water জল পরে গেছে। পরেরটা ঘাবড়িয়ো না। ঘাবড়ানোর english হচ্ছে panic ঘাবড়ানোর english হচ্ছে panic একটু আগেই আমি এই trick টা তোমাদের সাথে share করেছি again আমি এখানে কাউকে কোন জিনিস করতে না করছি ।কি করতে না করছি ঘাবড়িয়ো না তাহলে কি হবে? don't panic, don't panic very simple এইবার এখানে আর একটা প্রশ্ন তোমরা করতে পারো ma'am don't be panic কেন হল না? don't panic কেন হল? একটু আগে তো আপনি be এর ব্যবহার শিখেছিলেন be তখন হবে যখন আমার কিছু হওয়া বোঝাচ্ছে যেরকম rude হইও না।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 কিন্তু এখানে কিন্তু panic না করতে বলেছে। না ঘাবড়াতে বলেছে ।তাহলে এখানে আমরা বলবো don't panic যদি আমরা ধরি ভয় পেয়ো না, ভয় পেয়ো না ভয় পাওয়া again আমাদের attitude change হয়ে যাচ্ছে ভয় পাচ্ছি। don't be afraid হবে okay? পরেরটা দেখি লেবু জল বানিয়ে দাও। লেবু জলকে english এ বলে lemonaid লেবু জল বানিয়ে দাও এটাকে আমরা english এ বলবো বানিয়ে দাও আগে আসবে লেবু জল পরে যাবে। তাহলে হবে make যদি আগে আসে make lemonaid fine very easy পরের গুলো দেখি। এটা পরিস্কার করো পরিষ্কার করার english হচ্ছে clean clean আগে যাবে আর এটা english হচ্ছে it তো এই জায়গাতে আমরা this এর ও ব্যবহার করতে পারি clean this or clean it এটা বলার জন্য আমরা this বা it যেকোনো একটার ব্যবহার করতে পারি। পরেরটা দেখে মন দিয়ে দেখো, মন দিয়ে english হবে এখানে carefully দেখা english হবে হচ্ছে এখানে english

আমরা আরো এরকম প্রশ্ন শিখব পরের অনেকগুলো video তে ।চলো ততক্ষণে দেখে নেই পরের sentence টা কে english এ কিভাবে বলা যায় কথা বলোনা, কথা বলোনা। again কিছু বলতে না করেছে order করেছে কোন কিছু না করতে sentence কি দিয়ে start হবে? don't দিয়ে sentence start হবে। very good so এখানে হবে don't talk যদি আমরা বলি, নোড়ো না কি হবে? don't move যদি আমরা বলি যে গল্প করোনা don't gossip বোঝা গেছে? পরেরটা phone এর জবাব দিও না। phone এর জবাব দেওয়ার english হচ্ছে to answer the phone phone এর জবাব দিও না তাহলে english কি হবে? এটাও খুব easy, don't answer the phone that means আমি কাউকে phone টা receive করতে না করছি phone টা তুলে কথা বলতে না করছি ।পরের টা দেখি দরজাটা খোলো। খোলা english হচ্ছে open দরজাটা the door open the door, open the door very easy right এরকম ভাবে আমরা কতগুলো sentence বানাতে পারছি আমরা প্রচুর sentence বানাতে পারি খালি দশটা কুড়িটা না আমরা একশ টা দুশ টা sentence

and যাদের মনে হচ্ছে ইংরেজিটা share করবে share করো বন্ধুদের মধ্যে এবং তাদের মধ্যে যাদের যারা english শেখার জন্য প্রত্যেকদিন struggle করছে fight করছে they are trying to learn english from the basic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

look at the board board এর দিকে দেখো ভালোভাবে দেখতে বলছি look এর ব্যবহার হবে খাতা বন্ধ করো খাতা বন্ধ করাকে আমরা english এ বলব close the copy or close the notebook তোমরা যেকোনো একটার ব্যবহার করতে পারো fine পরেরটা দেখি TV বন্ধ করো না আমি সেদিনকে দেখছিলাম একটা student লিখেছে close the TV বন্ধ করার english close হয় this is very true but যখন আমরা TV বন্ধ করতে বলছি close the TV খাতা খোলা থাকে খাতাকে আমরা বন্ধ করে দিচ্ছি । this is when you are closing something দরজা খোলা থাকলে দরজা টাকে বন্ধ করে দিচ্ছি window খোলা থাকলে বন্ধ করে দিচ্ছি কিন্তু আমরা TV কে খুলিনা TV কে আমরা on করি আর আমরা TV কে বন্ধ করি যখন actually TV কে আমরা, off করি তো এইখানে sentence টা হবে turn off the TV তো electronic জিনিসের ক্ষেত্রে যখন সেটা বন্ধ করার কথা বোঝাচ্ছে সেটাকে কিন্তু আমরা off করি OK? যেরকম, আমরা switch off করি যে কোন electronic জিনিস আমরা কি করি turn on করি off করি AC আমরা on করি off করি। তো এবার যদি আমরা বলি যে AC বন্ধ করে দাও আমরা বলবো না close the AC আমরা কি বলব সে ক্ষেত্রে? switch of the AC বোঝা গেছে? তো TV বন্ধ করা কিন্তু close the TV হবে না এখানে হবে turn off the TV OK next sentence তাড়াতাড়ি এসো। কি খবর কেমন আছো?

এইতো চলছে তো দুইদিনের ছুটি আছে তো কোথায় যাবো? হ্যাঁ এইতো সামনে holiday যেহেতু আছে দুদিন ছুটি পেয়েই যাবো। ওর মধ্যে তো শনিবার holiday পেয়ে গেলাম রবি বার তো ছুটি আছেই দুই দিন ছুটি আছে যখন চলো যাওয়া যাক কোথাও ঘুরে আসা যাক হে ঘুরতে তো যাবো কিন্তু এই দুদিনের মধ্যে কোথায় গেলে ভালো হয় তো বলো তোমাদের আশে পাশে কোন জায়গা রয়েছে কাছা কাছি যাওয়া যাবে শীত তো পড়ছে ঠান্ডার সময় আর কোথায় যাবো তো চলো দীঘা পুরি বা চলো কোথাও ঘুরে আসা যাক বাহ! দীঘা পুরি তাহলে তো ভালোই হয় বাড়ির কাছে সমুদ্র সৈকত ভালোই লাগবে যেতে দেখো আমরা তো বাঙালি আমরা কোথায় যাবো আমাদের ঐ ছুটি পড়লেই মনে হয় যেন দীঘায় ঘুরে আসা যাক বাঙালির কাছে দীঘার একটা আলাদা মর্যাদাই রয়েছে

চলো নতুন নতুন পর ট্রেন চালু হয়েছে না হলে তোমার তো ওখানে বাস পেয়ে যাবে তো তুমি ওখান থেকে বাস পেয়ে যাবে আমি এখান থেকে ট্রেন পেয়ে যাবো আমি তো ভাবছি এখান থেকে হাওড়ায় যাবো হাওড়া থেকে কি কি ট্রেন যায় আগে তোমার তো বিকেল বেলা দুরন্ত যে যেতো এখন তো দুরন্ত বন্ধ হয়ে গেছে ত একটা কাজ করো তুমি ওখান থেকে express পেয়ে যাবে না হলে তুমি ওখান থেকে local ট্রেন তো অনেক হয়ে গেছে দীঘা local ওখান থেকে পান্সকুরা চলে আসো

দেখ হাওড়া তো খুবি সামনে কিন্তু যেহেতু এটা বড় junction তো হাওড়া থেকে পাঁশকুড়া আসতে তোমার লেগে যাবে কম করে হলেও দু ঘন্টা আর পান্সকুরা থেকে হাওড়া আরো দু ঘন্টা পুরা চার ঘন্টা মানে total চার ঘন্টা যদি direct train পাওয়া যায় তাহলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মধ্যে নিশ্চই যাওয়া যাবে হ্যাঁ তুমি যদি express পেয়ে যাও তাহলে কম সময়ে চলে আসবে হ্যাঁ express আবার যাওয়া যাবে কি না এমনি সাধারণ ticket দিয়ে সেটাও আবার কথা রয়েছে না তুমি হাওড়া তে express এ ticket করে নিতে পারবে এখন তো ticket available হ্যাঁ ticket available রয়েছে আর যাওয়া যেহেতু সুবিধা তো চলো যাই একবার ঘুরেই আসি এমনি চেনা জানা কিছু রয়েছে hotel totel চেনা জানা আছে সেগুলো ওখানে book করে নিতেই পারবে আগের দিন ওখানে hotel book করে চলে যাবো দীঘিতে একদিন থাকবো

তা hotel এমনি যদি hotel পাওয়া যায় চেনা জানা hotel থাকলে বলো তাহলে আগে থেকে না হয় book করে নিবো হ্যাঁ আগে থেকে book করাটাই ভালো না হলে তোমার ওখানে গিয়ে book করলে তোমার খরচা বেশি তাই

এবার দেখ যদি যাওয়া হয় তো আগের দিন সন্ধ্যা বেলা যাবো না কারণ আগের দিন সন্ধ্যা বেলা ওখানে যদি চলে যায় তাহলে কিন্তু পুরো দিনের bill টা ওখানে pay করতে হবে তো আমরা চেষ্টা করবো সকাল বেলা যাওয়ার জন্য সকালে গেলাম hotel book করলাম ওখানে সকালে গিয়ে থাকলাম পুরো দিনটা ওখানে hotel ভাড়া pay করলাম

বাহ! ব্যপারটা ভালো রয়েছে আবার একটু স্নান ও করা যাবে সেখানে সমুদ্রের মধ্যে হ্যাঁ দীঘা যাবো স্নান না করলে হয় দীঘা মানে ওখানে দিঘাই ঘুরবো ওখান কার ঝাও বন ওখান কার কাঁকড়া লালা কাঁকড়া কত সুন্দর বাবা! খাওয়ার ও তো অনেক রকম ব্যবস্থা রয়েছে তাহলে হ্যাঁ দীঘা যাওয়া মানে তো মাছ তো আছেই recipe র প্রথম হচ্ছে মাছ ওখানকার সামুদ্রিক মাছ দোকানে তুমি যাবে দোকানে শুধু চারদিকে মাছ ভাঁজা পেয়ে যাবে এবং যেই মাছটা চাইবে ওটাই তোমাকে ভেঁজে দিবে তাহলে সব রকম নিশ্চই জ্যান্ত মাছ থাকে ওখানে হ্যাঁ সমুদ্র যেহেতু সামনে এবং তোমার তো ওখানে থাকবেই যারা মাছ ধরে ওরা তোমাকে মাছ এনে দিবে তোমার ইচ্ছা মতো পছন্দ মতো ওখানে মাছ পেয়ে যাবে এমনি কি কি মাছ প্রাই হয় প্রাই তো হয় নিশ্চই দেখো সামুদ্রিক মাছ তো অনেক থাকে ওখানে অনেক কিছুই মাছ পাবে কাঁকড়া পাবে রঙ্গিন রঙ্গিন কাঁকড়া এবং ওখান কার যে সমুদ্র সৈকত, সৈকতে কি হয় আমরা আগে যখন যেতাম ওখানে কি করতাম কাঁকড়া ছোট ধরতাম ওখানে গর্ত করতাম কাঁকড়া ধরতাম ঐ কিন্তু খাওয়া যায় না যাস্ট মজা করতাম সমুদ্র সৈকতে এমনিতেই গর্ত করলে কাঁকড়া চলে আসে না গর্ত করলেই হয় না ওদের যে বাসা থাকে কাঁকড়া গুলো ঘুরে বেড়া যখনি মানুষের আওয়াজ পায় ওরা তোমার গর্তে ঢুকে যায়

এখানে এর জন্যে ওদের হইত অনেক ক্ষতি হয় কিন্তু আমরা তো আনন্দের জন্য এগুলো করি হম আর এখানে তো পুকুর ও নেই নদী ও নেই কিছুই নেই আশে পাশে আমাদের এখানে তো এখানে যেহেতু রয়েছে ব্যবস্থা টা সমুদ্র সৈকতটা ঘুরাও যাবে শুনেছি নাকি আবার পাশে নদীর মোহনা ও রয়েছে নদীর মোহনা সকাল সকাল যেতে হয় তাহলে ওখানে নাকি আবার বাজারো বসে অনেক রকম মাছের বাজার ও বসে সেটাও দেখা যাবে দেখ বাঙালিদের মাছ পছন্দ সমুদ্র পছন্দ তো ভালোই হবে কিন্তু ওখানে নিত্য নতুন মাছ দেখতে পাবো এবং কোন মাছটা পছন্দ সেটা খেতেও পাবো ও বাহ! আর কি কি আর আশপাশে কি কি রয়েছে ঘুরার ঘো ঘুরা~ঘুরার তো অনেক জায়গা আছে এবং তুমি তো মাছ টাছ তো দেখতেই পাচ্ছো আমার ইচ্ছে বাড়ির জন্য মা বাবার জন্য একটু মাছ নিয়ে আসার সব থেকে ভালো জিনিস হচ্ছে ওখানকার ভোরের সময় তুমি যখন যাবে দীঘার যে সমুদ্র সেখানে ত জল থাকে না আস্তে আস্তে যখন তোমার সুর্য যত তোমার আস্তে আস্তে বেরবে তখন জলটা সামনের দিকে এগিয়ে আসবে এবং এগিয়ে আসার সময় গর্জন টা করবে না ওটা শুনতে খুব ভাল লাগে এবং তুমি রাত্রি বেলায় যখন যাবে তখন তোমাকে সমুদ্রে নামতে দিবে না ওখানে পুলিশ থাকে ওরা কড়া পাহারা দেয় যাতে ঐ সময় সমুদ্র না কিছু নামতে পারে ঠিক ভোরের সময় খুব শুনতে ভালো লাগে ওদের ওখানকার গর্জন করতে করতে জল টা আগাইয়ে আসছে তাহলে এখান থেকে কখন বের হলে সুবিধা হবে? মানে হাওড়া থেকে কখন উঠলে ভালো হবে? তুমি একটা কাজ করো তুমি ওখানে হাওড়া থেকে fast local ধরে পান্সকুরা চলে এস পান্সকুরা সাতটা দশ পনেরো সময় local আছে ওখানে আমার family তোমার family নিয়ে বেরিয়ে পড়বো ওখান থেকে দীঘা চলে যাবো বাহ! ভালো ভালো আর কোথায় যাওয়া যায় দীঘার আশ পাশে কথাও কোন ব্যবস্থা রয়েছে ওখানে তাজপুর আছে যেখান থেকে দুটো গাড়ি ভাড়া করে নিবো তোমার family আমার family ওখানে গাড়ি ভাড়া করে ওটাই চলে যাবো ওখান থেকে তুমি একটু উড়িষ্যা border দেখতে পেয়ে যাবে আমাদের অন্য রাজ্যের বাহ! তাহলে তো আশ পাশে নিশ্চই আরো অনেক দেখার জিনিস রয়েছে ঝাউবন তো রয়েছে বললে আর অন্যন্য picnic spot ও থাকবে নিশ্চই ঘুরা যাবে সেখানে হ্যাঁ সেটা ঠিক কথা বলেছো এতক্ষন আমরা শুধু ঘুরার জন্যেই বলছি একটু তো খাওয়া দাওয়াও করতে হবে তো যাওয়ার সময় ট্রেনে কিছু খেয়ে নিলাম সকালে tiffin টা করে নিলাম তারপর ওখানে গিয়ে একটা picnic করতে করলে ভালো হয় তো hotel ব্যবস্থা যেহেতু থাকবে hotel ও খাওয়া যাবে সকাল টা না হয় গিয়ে hotel খেয়ে নিলাম তারপরে আস্তে আস্তে দুপুরের picnic নিকের ব্যবস্থাটা করে খাওয়া যাবে আর রাত্রে তো বললে সমুদ্রের পাশে অনেক রকম মাছের দোকান রয়েছে সেগুলো ও খাওয়া যাবে আস্তে আস্তে

হ্যাঁ সেটাই তো চলো একদিন দীঘা যাওয়া যাক দীঘা যদি না সমস্যা হয় যেতে সমস্যা হয় তখন পুরি তো আছেই

তো পুরি তে বেশি সময় তো লাগবে না ঐ ছ থেকে আট ঘন্টার মতো লাগবে

জগন্নাথ express আছে অনেক কিছু express আছে দেখতে হবে কোনটা fast যায় কোনটা দেখতে হবে কোন সময় আমাদের সুবিধা হবে ঐ সময়ে express আমাদের দেখতে হবে

পুরি যেহেতু যাচ্ছি হিসাব মতো রাতের ট্রেন ধরলেই ভালো হবে আবার পুরি express রয়েছে হাওড়া থেকে যাবো না শিয়াল দা থেকে যাবো কোনটা হলে সুবিধা হয়ে তাহলে আগে দেখেই নিতে হবে আর ticket available আছে নাকি সেটাও জানতে হবে হ্যাঁ ঠিকই বলেছো তুমি যেহেতু আসবে আমি যেহেতু যাবো চলো একটা কাজ করা যাক আমি এখান থেকে হাওড়া গেলাম তুমি হাওড়া গেলে একবারে হাওড়ায় ট্রেন ধরে চলে গেলাম হ্যাঁ তোমার এখন থেকে ও কাছাকাছি হবে হাওড়া আমার এখান থেকেও কাছাকাছি হবে দুজনে এক জায়গা থেকে গেলে সুবিধা হবে হ্যাঁ তো অনেক অনেক দিন ধরে কিছু দেখা হচ্ছে না ঘুরা হচ্ছে না চলো ঘুরে যাওয়া যাক আমরা সমুদ্র সৈকতে আনন্দ নিবো জগন্নাত মন্দির দেখবো বাঙালিরা তো আগে পুরিতেই যেতো সমুদ্র মানে পুরি ছিলো আগে তো দীঘার দিকে অতো সুন্দর ছিলো না এখন না হয় অনেক রকম সুন্দর করেছে দীঘার আশপাশে কিন্তু আগে তো সবাই দীঘাতেই যেত

দেখতে ইচ্ছে হয় আর যেহেতু দুটাই কাছা কাছি ভালোই হবে যেতে সুবিধা হবে আর পুরিতে তো জগন্নাত মন্দির রয়েছে পূজো ও দেওয়া যাবে আর পুরো দিনটা ওখানে কাটানো যাবে আর কোথায় কোথায় রয়েছে পুরির আশ পাশে আর কিছু রয়েছে জগন্নাথ পুরির আশপাশের দেখার জায়গা না ঠিক মতো ওটা জানি না চলো একদিন যাওয়া যাক তারপর ওখানে তো guide পেয়েই যাবো একদিনে ছুটি নিয়ে যদি পুরি যাওয়া যায় ওখানে guide থাকবে ওরাই তোমাকে দেখিয়ে দিবে কোথায় কি যাচ্ছে কোথায় কি যেতে হবে

হ্যাঁ শুনেছি নাকি আবার চিরতা হৃদ রয়েছে বড় হৃদ রয়েছে সেখানে dolphin ও দেখা যায় নাকি আর ওখানে boating এর ব্যবস্থা রয়েছে অনেকটা বড় জায়গা